উঁচু থেকে। আমার মনে হয় মা ফ্লাইওভার দিয়ে যেতে গেলে কোনো না মা ফ্লাইওভার -তো অনেক দিকে বেরোনো যায় কোনো না কোনো একটা দিকে যেখানে এইযে আমাদের কলকাতার নামকরা দুটো দুটো হোটেল আমি দেখতে পাচ্ছি।

এটা আবার কেমন ধরণের ফুডমার্ট ? তার আবার নাম চব্বিশ ঘন্টা। এটা কি চব্বিশ ঘন্টা খোলা থাকে?

মাঝার মানে যেখানটায় ঝাড়ায় ঠাড়ায় মসজিদে তো সবসময় ঢুকতে দেয় না।